হয়তো দিনের বেলার এক দৃশ্য যেখানে মন্দির ধোয়া মোছা হচ্ছে। জায়গাটা খালি রয়েছে। মানুষের আগমন সেখানে সেই মুহূর্তে নেই।

সে বিল্ডিং গুলোতে রয়েছে অনেক অফিস অনেক প্রাইভেট অফিস যেখানে চলছে কতই না কাজ।

ময়ূর এই ময়ূর যেন আমরা চিড়িয়াখানা ছাড়া আর কোথাও দেখতেই পাই না। হ্যাঁ দেখতে পাই তবে শুধুমাত্র ছবিতে। সামনে থেকে দেখার ভাগ্য করতে গেলে আমাদেরকে চিড়িয়াখানাতেই যেতে হয়। এই শীতকালেই তার সময় আমরা বহুবার গেছি।

এই দৃশ্য খুবই চেনা খুবই আপন।

আমিও বহুবার গেছি এমন একটা জায়গায়।

আমাদের ঢাকুরিয়াতে এরকম একটা জায়গা আছে ঢাকুরিয়া লেক ।

এখানে নির্দিষ্ট টাইম -এ বাস ছাড়া হয়। এবং নির্দিষ্ট একটি জায়গায় অবধি সেই বাস -টা যায়।

খেলার আগে ওয়ার্ম আপ করানো হচ্ছে যাতে প্লেয়ার -রা ফিট থাকতে পারে। আমি বহু বছর ক্রিকেট খেলেছি।

যেটার আশপাশ ঘিরে মানুষরা বসেন গল্প করেন এবং আমরা দেখে থাকি এরকম একটি লেক -এ।

কোনো চার্চ বা ক্যাথেড্রাল -এর দৃশ্য ।

অনেক পুরোনো ও অনেক দিন আগের তৈরী হওয়া।

তারা সেখানে যায় এবং নতুন সিম নিতে পারে বা তাদের সিম -এ যদি কোনো সমস্যা হয় সেই অফিস -এ গিয়ে তারা নিজেদের সমস্যার সমাধান করতে পারে।

নিজে দেখতেই পায় স্ক্রিন -এ তাকে কেমন দেখতে লাগছে এবং তার পছন্দ মতো এঙ্গেল -এ পছন্দ মতো ফ্রেম -এ সে ছবিটা ক্লিক করে রাখে।

পেট্রোল পাম্প -টা আমাদের মানুষের যেকোনো মানুষেরই খুব দরকারি একটা জিনিস সেটা আপনার গাড়ি থাকুক বা না থাকুক। আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট -এ করেও যাতায়াত করেন তাও সে পাবলিক ট্রান্সপোর্ট -এ তো পেট্রোল ভরতেই হবে।

এখানে মানুষজন থাকেন এবং সেটার মেইন গেট যেটা ভেতরে ঢুকলেই বিল্ডিং -এর নীচেই রয়েছে পার্কিং এবং ওপরে রয়েছেন আলাদা আলাদা ফ্লাট যেখানে মানুষরা বসবাস করে।